সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি যে সবুজ কালারের ঘাস ও আচে দুইও সাইডে দিকে তিন নম্বরে আমি দেখতে পাচ্ছি যে রেলিং আসে রেলিংয়ের মইধ্যে কালো কালারের গ্রিল ডুকানো আসে।

এখানে একটা পাহাড়ী এলাকা আছে পয়শাল আছে যেটা হল সাদা কালারের জল পড়ছে নীচের দিকে যাচ্ছে তারপর ওইদিকে পাথরও আছে।

ওয়াটার পুলের মধ্যে কিছু পুরুষ মানুষ নাহাসসে স্নান স্নান করছে।

ওদিকে একটা লাল কালারের গর্ত আসে দেখতে পাচ্ছি এদিকে--

এখানে একটা খোলা পার্কের মতো জায়গা আছে যেটার সামনেই তো দেখতে পাচ্ছি আমি যে সবুজ কালারের বসার জন্য কিছু একটা বানানো।

আমি দেখতে পাচ্ছি যে একজন পুরুষ মানুষ বসে কম্পিউটারে কী করছে।

তাও দেখতে পাচ্ছি যে ওর ওপর সাইটে একটা সাদা কালারের ফ্যান আসে আর স্কুটি রাখা আসে।

সাদা কালারের টাঙানো আছে চারি সাইডে কিছু পুরুষ মানুষ হেঁটে যাচ্ছে।

আর সাইডে গোদরেজ রাখা আসে লাল কালারের কালো কালারের নীল কালারের তার পিছনে একটা আয়না রাখা আসে এবং ড্রেসিং টেবিল এসব রাখা আসে।

এখানে একটা দোকানের মইধ্যে একটা পুরুষ মানুষ আছে তার সামনে একটা কম্পিউটার রাখা আসে ওর হাতে একটা ট্যাব রাখা আসে সাদা কালারের।

তার উপর দিকে দেখতে পাচ্ছি কিছু গাছপালা আছে আর তার পিছনে চার নম্বরে আমি দেখতে পাচ্ছি যে একটা গর আছে।

এটা এখানে একটা সবুজ কালারে র গার্ডেন আসে যেখানে লাল কালারে র ফুলও আসে গোলাপী কালারে র ফুলও আসে হলুদ কালারে র ফুলও আছে।

সামনে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে।

এখানে সামনে একটা গাড়ি আসে।

চার নম্বর ওইদিকে একটা সামনে বড় ঘরও আসে।

ওইদিকে বড় একটা মাঠ আ-যা-গাড়ি প্রচুর গাড়িও আছে ওইদিকে।

ভিতর ভিতরে দেখা যাচ্ছে যে দুই দুইটা জ ড্রয়িং আছে।

এখানটায় আমি দেখতে পারছি যে লাল কালারের দুইটা চেয়ার আছে।

এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে যেটার মধ্যে লেখা অপেন জিম ।

এখানটা আমি দেখছি যে ওই ওখানে দুইটা মানুষ বসে গল্প করসে।

এইটা হল একটা ঐ সাইডে দেখাচ্ছে যে একটা ঘরের হাফ সাইড দেখা যাচ্ছে আর কিছু গাছপালাও আছে ঐদিকে।

এই চারটে গাড়ি দেখতে পাচ্ছি আমি আর আছে সামনে চেয়ার দুইটা চারটা রাখা আছে।